সেটাই. ওরা বুঝে নেবে. আমার মাস গেল দুই থেকে তিন তারিখের মধ্যে EMI কাটা হল. যদি না কাটা হল তো তোমার ঘরে এসে সেই ঘরকে কাদা করে দিয়ে চলে যাবে ওরা.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 না কারোর মধ্যে টাকা টাই তো main না. কারণ ওদেরও দোষ নাই. যারা recovery agent আছে আমি শুনেছি. তাদেরকেও নাকি খুব মানে যে ওদের boss আছে. তারা কথা শোনায় খুব. বুঝলে? চাপ দেয়. স্বাভাবিক. ওরাই বা কি করবে? সেটাই. ধরো, সেই জন্যই ওরা আমাদেরকে চাপ দেয়. কিন্তু একদিক থেকে দেখা গেল ওদের ওখানে কিছু করার নেই. তাই না? সেটা ওরা কি করবে, ওরা তো নিজেরাই চাপ খেয়ে থাকে.

না না চাকরির কোনো ইয়েই নাই. আর চাকরিতে ওই তোমার ভেতরে একই বেতন আর এতো খাটায়, এতো খাটায় যে বলার কথা নাই. ঠিক আছে মানুষকে বেতন দিচ্ছো, দিচ্ছো কম খাটাও না, এত খাঁটিয়ে নেবে বেতনটা ছোট পড়ে যাবে. বেতনের amount টা কম হয়ে যায়. আর খাঁটিয়ে নেয় প্রচুর. সেটাই. মানে যা খাটাচ্ছে তার থেকে অনেক গুণই কমই বেতন দিছে, কিন্তু কথা শোনাচ্ছে এতো বিশাল ব্যাপার. তারপর অসুস্থ থাকলে ছুটি পাওয়া যাচ্ছে না. সবকিছুতে proof যে অসুস্থ ছিলে সেটা দেখাও হ্যান ত্যান. সেটা বড়ো হয় তাহলে proof করে দেখাতে হবে.

হ্যাঁ তারপরে ছুটি দেবে. আরে বাবা ও যদি অতো করতে পারতো তাহলে তো এসে কাজটাই করে নিতো না. সেটাই হ্যাঁ একদম কিন্তু কি করবে বলো ওরা ওদের profit ছাড়া কিচ্ছু বোঝেনা. employee র কি হলো? কি না হল? একদমই না. আর ব্যবসা করতে গেলে জানো তো, এমন ব্যবসা করতে হবে যেটা যেমন এই lockdown এ দেখো অনেক ব্যবসা কিন্তু বসে গেছে. একদম একদম কারণ অনেক ব্যবসায়ী আছে যারা খেতে পায়নি এমন অবস্থা হয়ে গেছিলো. হ্যাঁ অনেক ব্যবসায়ই বসে গেছে এমন ব্যবসা করতে হবে যেটা চলে মানে অ্যাঁ lockdown হোক বা যাই হোক বন্ধ যেন না হয়. ঠিকই বলছো. ঠিক আছে তাহলে তোমাকে আমি একটু পর ক~ কথা বলছি হ্যাঁ আমারও তোমার সাথে discuss করার আছে কারণ যেহেতু একটা ব্যবসা শুরু করবো ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে.

Hello, দাদা। হ্যাঁ, প্রল্লাদ বলো কেমন আছো?

আরে কি খবর বলবো আর ওই চলছে কোনোমতে ধরো। কোনোমতে কেন? মানে বাড়িতে সব ঠিকঠাক তো?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 এ বাবা কি হয়েছে বৌদির?

এ মা তো তুমি doctor দেখিয়েছো তো? doctor তো দেখিয়েছি তো doctor বলছে নাকি এখন আবহাওয়ার পরিবর্তন হয়েছে সেই জন্য একটু হবে। ওটায় ওটায় আবহাওয়াতে মানে গোটায় মেরে দিয়েছে গো মানে দেখো আমার না শরীর খারাপ মানে ওই একই ব্যাপার ঠিকই হচ্ছে না, এবার কি বলবো বলো ওষুধ খেয়ে খেয়ে না শরীরে মানে~ মানে আরো কমজোর হয়ে যাচ্ছে শরীরটা। সেটাই আর বলিও না, আজকে আমার খুব শরীর খারাপ, মাথায় ব্যথা করছে খুব তারপর তো, ঠান্ডা নাক থেকে তো নিশ্বাসই পড়ছে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ওটা খুব কষ্ট হয় জানো ও যখন নিঃশ্বাস না পরে না, তখন মুখ দিয়ে নিশ্বাস নিতে হয়, তখন তোর কথা বলতে প্রচন্ড অসুবিধা হয়, তাই না? সেটাই তারপর তো গলাতে ব্যথা করছে, কিছু খা~ খেতে আর হুম, জলও খেতে পাবে না জানো? নিয়ে এই আবার জল না খেলে যা অসুবিধা হয়, আর জলটা খেলে দেখবে সেই যখন ঢোক গিলবে না তখন দেখবে মানে প্রচন্ড গলা ব্যথা হয়, কথা বললে যখন কথাটা বলছো তখন দেখবে একটা গলায় ব্যথা হচ্ছে। সেটাই,, দিয়ে বাড়ির সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ বাড়িতে এমনি সবাই ভালো আছে? শুধু sorry আমার একটু ঘুম চলে আসছে বুঝতে পারলে! এই একটু বাড়িতে সবাই ভালোই আছে হ্যাঁ আমার একটু শরীর খারাপ হয়েছিল তো যাই হোক এখন তাও একটু ঠিক আছি better আছি হম কালকে একটা, কাজ আছে তো তাই জন্যই আমি দেখলাম যে দেখি দাদা কি করছে? অনেকদিন তো ধরো কথা হয়নি। ও কাল তাহলে কি কাজ আছে? খেলাধুলার কাজ না পড়াশোনা? না মানে খেলাধুলাই আছে ঠিক আছে একটা মানে কি বলবো competition আছে। কালকে যেতে হবে হম তো ওই ব্যাপারে একটু মানে চাপ লাগছে কারণ বাইরে থেকে ছেলে আসবে তো এবার sir রা আমার উপর প্রচুর ভরসা দিয়েছে যে না তুমি পারবে অরিজিৎ হেন তেন অনেক কিছু বলেছে। হ্যাঁ তো এবার দেখি কি হয়।

আর পাতলা, এই যে একটা একটা বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে. এই চর্বিটা মানে কমলেও তাও ঠিক ছিল আগে প্রচুর ছুটতাম but এখন যেহেতু ছুটিও না practice ও নেই। সেহেতু একটু ভয় লাগছে, but এইসব দিকে অতটা ভয় নেই, আমার পড়াশুনা বাদ দিয়ে কোন কিছুতেই ভয় নেই। সেটাই আরে পড়াশুনা কে আমিও ভয় করতাম খুব, কিন্তু পড়াশোনা সব থেকে ভালো ছিল গো। হম এটাই মনে হচ্ছে তখন যদি একটু শিখতাম পড়াশোনা তাহলে আজকে হয়তো এত কষ্ট করতে হতো না। সেটাই কি বলতো আমাদের সামনে এমন English ঝেড়ে দিচ্ছে student বলো, office এর কর্মচারী বলো, আমরা তো চুপচাপ শুনছি, বুঝলে?

ঠিক আছে, তো এত problem করছে না server এর মানে তোমাকে কি বলবো? কি bank গো?

ও হ্যাঁ কারণ ধরো বন্ধন bank এ এখন তো customer প্রচুর বেড়ে গেছে, সেই জন্যই ধরো service দিতে পারছে না হয়তো। হুম! প্রচুর server down চলছে মানে যেকোনো কাজ করতে যাচ্ছি server down ঠিক আছে? state bank এর তো কথা বাদ দাও ও তো পঞ্চায়েত ব্যাংকই মনে হয়, এর কোন কাজ হয় না, আজকেদিলে কালকে কাজ হবে। ঠিক আছে আর আহ বাকি সব মানে bank এর না প্রচুর problem হচ্ছে, ঠিক আছে যেহেতু ধরো নতুন bank যেই খুলছে সেই ভালো চলছে যেই ধরো একটু customer বেড়ে যাচ্ছে, সেই আর handle করতে পারছে না। সেটাই তারপর ধরো তো debit card এ swipe করবে তারপর charge কাটবে, SMS charge, তারপর তো বছরে একটা charge কাটে ওইরকম করে তো টাকা saving এ পড়ে থাকছে ওরাই কেটে নিচ্ছে। ওটাই ওটাই যত যা interest দিচ্ছে তার থেকে বেশি কেটে নিচ্ছে, হ্যাঁ কারণ দেখো মায়র bank এর কথা বলি এই United bankএ একটা ছিল মায়ের তো তখন আমি ওটা চালাতাম, তো ভাই মানে জন্য সাড় চারশো টাকা বছরে কাটছে ঠিক আছে, তারপরে পরে SMS এ একটাকা না দুটাকাও কাটছে এবার per day পাঁচটা ছটা করে SMS আসছে, তাহলে তুমি চিন্তা করো per day যদি সাত টাকা করে কাটে তাহলে দু'শো দশ টাকা মাসে কাটছে, মানে আমি যদি দু'শো দশ টাকা করে মাসে কোন মানে কি বলবো life insurance করে রাখি না, তো ওটাতে কাজে লেগে যাবে, তো আমি আবার গেলাম নিয়ে গিয়ে পরে ওটা আবার বন্ধ করে এলাম ঠিক আছে ? এই নিয়ে খুব ঝামেলা জানো? তারপরে জানো debit card এ হঠাৎ করে দেখছি যে, মনে debit card যেহেতু ধরো টা~ টাকা না থাকলে টাকা কাটতে পারবে না, সেহেতু আমার একটা মোটা amount ছিল, তো হঠাৎ করে দেখছি আমার টাকা Hindi নিয়ে এসে বিশাল একটা কেলোর কীর্তি জানো?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 উম ওরা বলছে যে আপনি আপনার কার্ডটা কাউকে দিয়েছিলেন সে থেকে swipe করে PIN মেরে টাকা আহ তুলেছে ঠিক আছে? আর একবারে তোলেনি। হ্যাঁ, তো গত চারবার না ক~বারে তুলেছে, ঠিক আছে? তো সেটাতে আমাদের কিছু করার নেই, আমি বললাম তাহলে এটা তো আমার কিছু দোষ নেই, তো যে check করান security দিয়ে। তো ও বলল যে না স্যার আমাদের এত time নেই হাতে, হ্যাঁ তো আমি আবার দেখি Reserve bank মানে complain করেছি। তো ওই notice আসুক এবার ওই এবার ওই notice এর ওপরেই depend করছে, তো কি হবে না হবে তো এটা কি তুই জানিস যে এটা কেউ মানে কোন scam করে কিনা? দেখো scam তো এখন চারিদিকেই ঘুরছে কারণ ধরো মানে OTP চাইবে বা কিছু চাইবে এর যদি দিয়ে দাও তখন তো তার টাকা উধাও করে দেবে। বুঝলে এবার তোমার মা যদি কোনো কারণে OTP টটিপি দিয়ে দিয়েছে তাহলে তো গেলো।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 হ্যাঁ সম্ভব আছে, কারণ দেখো এখন phone থেকে বা বলো ওখানে তোমার Debit card দিয়ে টাকা তোলানো যায় যদি ও OTP টা দিতে পারে কেউ বুঝলে? ও তো এই ব্যাপার? সেটা এবার ধরো তুমি ছিলে না বাড়িতে কোনো কারণে ধরো হয়তো কাকিমাকে বলেছে ও কোনো কারণে হয়তো দিয়ে দিয়েছে এখন মনে পড়ছে না বা

হম but ধর মা তো অত কিছু জানে না, OTP টীটিপি ব্যাপারে, তো এবার কিছু বলতেও পারছি না যে মা বলেছে বা কি না আর আমি তো ধর ছিলামই না। তো সেই অনুযায়ী আর তাতে মায়ের mobile দেখলাম যে তেমন কোনো OTP আসেনি, ঠিক আছে টাকা তোলার কোনো massage এ ঢুকেনি মায়ের mobile এ যে টাকা কেটেছে। আমি জানতে পারলাম যেহেতু ধর আমার আহ UPI এর সঙ্গে connect হয়ে আছে, সেহেতু আমার আমি দেখলাম আমি transaction মানে একটা payment করতে গেছিলাম তখন দেখছি আমার account এ টাকা নেই। তা আমি তখন দেখছি, যে তখন দেখছি আমাদের bank account মানে প্রায়ই শেষ। সেটাই দেখো কিন্তু ওদের server এর ও problem থাকে কারণ দেখো আমি আর আমার একটা বন্ধু মিলে কয়েকদিন আগে একটা bank বলতে Union bank এ টাকা Union bank এ যে গুলো হয় না? হ্যাঁ হ্যাঁ ওই Union bank এর হ্যাঁ, ওখানে গিয়ে আমরা টাকা তুলতে গেলাম তো amount টা ছিল প্রায় পাঁচ হাজার মতন তো টাকাটা যখন তুললাম PIN code দিলাম টাকাটা দেখালো যে মানে সবকিছু successful টাকার শব্দটা টাকার যে শব্দটা হলো সেটাও হলো কিন্তু টাকা বের হয়ে এলো না message চলে এলো যে আহ আপনার কি বলবো bank account থেকে পাঁচ হাজার টাকা তোলা হয়েছে, But কোনো টাকাই এলো না।

তারপর আর কি সাথে সাথে Bank manager পাশেই branch আছে ওখানে মানে মাড়গ্রামে আমাদের, ওখানে গিয়ে তো manager এর সাথে কথা বললাম তো manager বলছে তুমি দাঁড়িয়েছিলে তো টাকা বেরিয়ে যায়নি তো? আমরা বললাম sir দেখুন আমরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম যে ও কিছু টাকা কোনো কারণে আটকে গেছে যদি বেরিয়ে আসে বলে। দিয়ে বললো ঠিক আছে আমি দেখছি দিয়ে manager বললো ওটা refund হয়ে যাবে কিন্তু time লাগবে একটু, বুঝলে? ও মানে টাকার কথা আর বার হয়নি ATNথেকে কোনো কারণে কিন্তু কেটে গেছে তোদের কাছ থেকে, তো সেটা আবার manager কে বললি manager বলল যে সেটা refund হয়ে যাবে তাই তো? হ্যাঁ, কিন্তু ওটা প্রায় পাঁচ মাস পর refund হয়েছিল বুঝলে? মানে টাকাটা মনে হয় যাই হোক কিছু একটা problem এর জন্য এমন মানে situation হয়ে গিয়েছিলো মনে টাকাটা ফেরতই পাচ্ছিলাম না। হম but তুই একটা কাজ করতে পারতিস তুই তো fine পাবি এটার জন্য Reserve Bank একটা কথা বলেছে যে কোনো টাকা যদি তোমার bank আটকে নেয় তো সেই কারণে তাকে সাতদিন বা খুব জোর হলে এক মাস time দিতে পারবেন। তাছাড়া আর কোনো time দেওয়া যাবে না, এবার যদি তোমার টাকাটা না দেয় bank তাহলে per day penalty হবে, কত কুড়ি টাকা বা তেমন কিছু something ঠিক আছে? এবার চিন্তা কর তুই যে কুড়ি টাকা করে per day হলে মাসে কত হচ্ছে, ছ'শো টাকা।

হ্যাঁ, এবার ধর ছশো টাকা তাহলে তোর পাঁচ মাস বলছিস মানে পাঁচ ছয় ত্রিশ, তিন হাজার টাকা তুই পেনা~ মানে penalty পেতিস মানে total পাঁচ হাজার তিনে আট হাজার টাকা পেতিস bank এর কাছ থেকে। সেটাই কিন্তু আমি তো সেটা জানি~জানতাম না ধরো। টাকাটা ফেরত পেলাম এটা।

সেইটাই। দিয়ে বলো খবর তোমার আর?

তো bank এ আমার আহ কি বলবো KYC form মানে fill up করার ব্যবস্থা চলে এসেছিল। কারণ!

তো তখন আমাকে bank এর যে branch manager ছিল ও আমাকে বলছে যে এক কাজ করো তুমি এটা গিয়ে bank এর সঙ্গে কথা বলো। আবার আমি সেই একদিন গেলাম bank এ, bank এ গিয়ে কথা বললাম নিয়ে bank Hindi বলছে যে আহ দেখুন sir আপনার এটাতে একটা problem হয়েছে সেটা হচ্ছে আপনার account lock হয়ে গেছে। নিয়ে তখন তো ধরো আমি একটু ঘাবড়ে গেলাম, যে যা lock হল কি ব্যাপার? হঠাৎ করে কেন account lock করে দিলো, তাহলে কি টাকা পয়সা পাবো না? আর তখন আমার account এ something সতেরো হাজার মতন ছিল, mobile কেনার জন্য টাকা রেখেছিলাম, তো এবার আমি দেখলাম যে যা অত টাকা চলে যাবে কি করবো? তখন আমি আহ একটা ইয়ে হল যে ও বলল যে না, আপনাদের টাকা আছে তা আপনি তুলতে পারবেন কোন অসুবিধা হবে না, আপনি এটা যেহেতু branchএর আহ Account আছে, সেহেতু আপনি এক কাজ করুন আপনি এটা মানে main এর account করে নিন, আমি বললাম এতে ফায়দা? বলছে এটা ফায়দা দেখুন এটা কোনো limit থাকবে না আপনার transaction এ। Plus আহ এতে আপনি ধরুন একটা মোটা মানে limit থাকলেও ধরুন দশ লাখ কুড়ি লাখ এমনি একটা limit থাকবে, আর এটার card টা আপনি free পাবেন কোন charge লাগবে না। আমি বললাম বা এটা তো খুব ভালো কথা, নিয়ে আবার আমি ওখানে গেলাম, তো ওখানে একটা manager ছিল, lady manager খুব ভালো ছিল, তো আমাকে বলল যে হ্যা sir বলুন, আমি বললাম ma'am, আমার এই এই অসুবিধা এও আবার একটা মানে ধর formality হিসাবে তারা একটা signature করতে হয় তো সেহেতু আমাকে একটা signature করে দিলো,

hello

দিয়ে ওই signature করে তারপর সব কিছু করে দিল তাই না? হম হম এবার ও সবকিছুই করে দিল, নিয়ে এবার তারপরে যা হয়, কিছুদিন time দিল নিয়ে ব্যাস আবার account খুলে গেল আমার। ও। তা ধরো যদি আমি কোন savings account খুলতে চাই এখন তো কোন bank এ খুললে একটু ভালো হয় বলতো? এখন আহ বন্ধনে খুলতে পারিস, কারণ ধর বন্ধন প্রচুর interest দিচ্ছে ঠিক আছে? আহ something eight percent interest দিচ্ছে টাকার ওপরে।

হম মনে হয় বার্ষিকী দিচ্ছে।

but কি বলতো? এগুলোর হচ্ছে private bank তো এগুলোর interest বেশি আর ধর State bank এর interest হচ্ছে five point forty। হম তো সেটা মানে মনে হয় যে মানে আমার যতদূর মনে হচ্ছে যে অতটা বেশি interest নেই। একটা টাকায় তিন চার percent interest বেশি না, তো সে তো বন্ধন bankএ একটা savings account খুলতেই পারিস কোন অসুবিধা হবে না। সেটাই, তারপর ধরো যদি আমি account খোলার সাথে সাথে debit card নিই তাহলে তো ওরা করে দেবে তাই না? মারার কিছু নেই যেটা ধর ন্যায্য কথা সেটা ঠিক বলেছি, হ্যাঁ তো ঠিক আছে দাঁড়া আমি তোকে একটু পর phone করছি, আমি একটু bathroom যাবো।

Arbi Arbi আপু.

এই Arbi ভালো. আপনি কেমন আছেন? এইতো Arbi আছি ভালো মোটামুটি, পাশাপাশি পড়াশোনা নিয়ে একটু ব্যাস্ত সময় পার করতেসি. আপনি কী করতেসেন? আমারও ওই একই অবস্থা. উম আচ্ছা, পড়াশুনা কতদূর আগাচ্ছে? অ্যাঁ আমি তো এবার honors second year এ পড়ি, তো এখন পর্যন্ত বই কেনা হয় নাই.

এখন job preparation এর জন্য কিছু পড়াশোনা করতে হচ্ছে, যেগুলো আমার মানে আবার এখন বর্তমানে circular তেমন কোনো apply করা হয় নি তবু আগে থেকে preparation নিচ্ছি, সামনে যে circular গুলো আসতেছে সেগুলো মানে অ্যাঁ আম প্রতিযোগিতামূলক যে ধরনের প্রশ্ন অ্যাঁ মনে পরীক্ষাগুলো হচ্ছে

এই পাঁচ হাজার মানুষের মধ্যে থেকে পাঁচশ জনের select হওয়া তো অনেক tough ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাই

মানে strong ভাবে নিতে হচ্ছে.

কয়েকবার, দু তিনবার করা হইসে নিতে পারি নাই, কারণ preparation অতটা ভালো ছিল না. তা এখন try করতাসি. ও আচ্ছা হ্যাঁ তা তো অবশ্যই আস্তে আস্তে মানে প্রথমেই তো আর উম সব সাফল্যের চূড়ায় আমরা পৌঁছাতে পারি না আমাদের ধাপে ধাপে আগাতে হচ্ছে উম ভালো করে preparation নিতে হচ্ছে বর্তমান বাংলাদেশে অ্যাঁ চা~ চাকরির ব্যাপারে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতেসে সরকার, আর সরকার মাধ্যম যেগুলো যারা আছেন তারা এমনে অনেক difficult হয়ে দা~ দাঁড়াচ্ছে সব উম মানে সরকারি চাকরি যেগুলো তার পাশাপাশি বিভিন্ন company বলেন বিভিন্ন project এর কাজ বলেন এ ধরনের গুলোউ এখন উম ধরে রাখা অনেকটাই অ্যাঁ কষ্টকর. আর যারা আমরা পড়াশোনা শেষ মানে education পড়াশোনা শেষ করে অ্যাঁ মানে চাকরির preparation নেওয়া স~ নিতে চাই বা চাইবো তাদের কিন্তু এটা উম মানে একদম বোকামি বলে আমি মনে করি কারণ অ্যাঁ honors level এ যখন আমরা আসি তখন থেকেই যদি আমরা একটু একটু করে basic knowledge গুলো আমরা অ্যাঁ handle করতে পারি, basic knowledge এর ওপরে preparation গুলো যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমরা পড়াশোনা শেষ করে প্রথম দিকেই উম যে কোন চাকরিতে আমরা join করতে পারি. অ্যাঁ অনেকে আবার এটা চিন্তা করে যে masters শেষ করার পরে তারপরে job এর জন্য আর কি apply করব. কিন্তু তাদের

হ্যাঁ তা তো অবশ্যই বাংলাদেশে যে অ্যাঁ মানে job sector এ যে ধরনের অ্যাঁ প্রতিকূলতার মধ্যে দিয়ে সে মানে যাচ্ছে, বাংলাদেশটাই শিক্ষিতর হার মোটামুটি অনেক

শিক্ষিত হইবো কিন্তু তাদের তুলনামূলক কর্মসংস্থানের ব্যবস্থা নেই যেগুলো বাংলাদেশের একটা হুম~ হুমকি স্বরূপ. বর্তমানে দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করে বাংলাদেশে নিজেদের অ্যাঁ মানে যোগ্যতা অনুযায়ী উম সঠিক মূল্যায়ন না পাওয়ার ফলে অনেক যুবক আছে দেশের বাহিরে তারা settle হয়ে যায় দেশের বাহিরে বিভিন্ন দেশগুলোতে তারা তাদের উম শ্রম ব্যয় করে যার ফলে অ্যাঁ এক্ষেত্রে বাংলাদেশের কিছুটা হলেও লাভ হচ্ছে, remittance বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের কিন্তু তাদের সঠিক মূল্যায়নটা দেশের মানুষ করতে পারতেসে না. দেশে আমরা মানে তারা সঠিক মূল্য পাচ্ছে না দেশের বাহিরে চলে যেতে হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা মানে অউ~ অন~ আমি এটা অন্য চোখেই দেখতেসি কারণ বাংলাদেশে জনসংখ্যার উম মানে সঠিক যার যতটুকু জ্ঞান আছে সেগুলোকে যদি নিজের দেশে বা নিজের দেশের মানুষের জন্য অ ব্যবহার করতে না পারে, তাহলে তো তার ইয়ে কোন উন্নত উন্নতি হতে, হতে পারতেছে না. হ্যাঁ যার যত যোগ্যতা অনুযায়ী কেউই তেমন চাকরি পাইতাসে না, আর সরকারি চাকরি নেওয়া তো এখন খুবই কঠিন

যাইতাছে অনেকে আছে masters complete করে বিদেশ যাচ্ছে.

এগুলো এ সমস্যাটা সমাধানের জন্যে যদি আমরা অ্যাঁ মানে সাধারণভাবে বলি, ভাবি সেক্ষেত্রে কিন্তু আমরা honors masters এদিকে মানে পড়াশোনা শেষ করে কিসু একটা করব অ্যাঁ চিন্তাভাবনা না করে অ্যাঁ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের অনেকে দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি

গবাদি পশু, হাঁস-মুরগি পালন কবুতর পালন অথবা দেখা যাচ্ছে পাখি, বিভিন্ন ধরনের পাখি উম বম~ বিদেশি পাখিগুলো উম পো~ পালন করে কিন্তু তারা তাদের নিজেকে সমৃদ্ধ করতে পারতেসে. এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি এদিকে কারিকরি~ কারিগরি যে শিক্ষাগুলো আছে বাংলাদেশে বিভিন্ন institute তৈরি হচ্ছে, ভালো ভালো institute, বিভিন্ন গবেষণাগার হচ্ছে যেগুলোতে কারিগরি জ্ঞান গুলো অ কারিগরি জ্ঞান অর্জনের বিশেষ মানে অনেক উন্নত প্রযুক্তিযুক্ত হচ্ছে, এটাও কিন্তু মানে সাধারণ উম আম জনগণের জন্য অনেকটা ভালো উদ্যোগগুলো মনে করি যারা নতুন অ্যাঁ মানে পড়াশোনা না করে টা করার উদ্যোগ গ্রহণ করতে চায় তাদের জন্য হ্যাঁ সবারই উচিত পড়াশুনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা. কারণ পড়ালেখায় অনেকেই চায় যে যে পড়ালেখা করে আম ভালো একটা job পাবো কিন্তু তারা তখন আর পায় না, তখন তাদরা হতাশায় ঘিরে ধরে তখন কী হয় , তখন তারা রা অনেক উত্তেজিত হইয়া পরে job ও পায়না এদিকে তুই পাশাপাশি অন্য কোন কাজ করবে সেটাও পায়না, ভাইবা পায় না.

নিয়ে নিজের উম পড়াশোনা শেষ করে তারপরে কিসু একটা করার মানে উদ্যোগ গ্রহণ করতে হলে কিন্তু অনেক অ্যাঁ কাঠ খড় পোড়াতে হয় তার মানে সাধারণ পরিবারে যারা, যারা উম এ ক্ষেত্রে, আর দা~ যারা উম উম পাসে পর~ নিজের পড়াশোনার খরচ নিজে গ্র উম অর্জন করতে হলে নিজে উম কিছু একটা করে যদি পড়াশোনার খরচ তারা চালাতে পারবে উম তাহলে কিন্তু এটা, এই সমস্যাটার কিছুটা হলেও সমাধান হয় কিন্তু তবুও দেখা যাচ্ছে এহন, পড়াশোনা শেষ করে যে চাকরির বিভিন্ন circular এর বিভিন্ন ধরনের বই পত্র গুলো পরা, এগুলো কিন্তু আমাদের সাধারণ knowledge বলেন বিভিন্য বৈশিক যে উম ঘটনা গুলো এগুলো আমাদের সাধারণ জ্ঞান হিসেবে মনে রাখা, এ গুলো বিভিন্য চাকরির উম পরীক্ষাতে কিন্তু এ ধরনের আ প্রশ্ন গুলো আসে যেগুলো বর্তমান যুব, যুব উপযুগী যে প্রশ্ন গুলো এগুলও করে যে যার ফলে educational পড়াশোনা যে গুলো শেষ করে তখন কিন্তু এ প্রশ্নগুলো সব মানে সহজে উত্তর দেয়া সম্ভব হয় না যার ফলে কিন্তু সাধারণ মানে যুবকে যুব~ মানে তরুণ